এই বাস স্ট্যান্ডে অনেক বছর জায়গা আছে।

এবং সেই ব্রিজে নিচ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে আর নদীর চারপাশে অনেক সবুজ গাছপালা।

গাছপালায় ভর্তি এবং রাস্তায় একটি ল্যাম্প পোস্ট জ্বলছে ।

এই ছবিটিতে আমরা একটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছি এবং এই মিষ্টির দোকানটির নাম সুইটস ।

আমি দেখতে পাচ্ছি অনেকজন মিলে গাছ লাগানোর প্রক্রিয়াটি সম্পন্ন করছে।

সেখানে আমরা ফাঁকা মাঠ দেখ ফাঁকা রাস্তা বা মাঠও দেখতে পাচ্ছি।

এবং সেখানে পারাবার হবার জন্য একটি সেতুও দেখতে পাচ্ছি এবং তার চারপাশে বাস লাগানো।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি --

একটি সোজা রাস্তা | তার চারপাশে বাড়ি ঘর এবং রাস্তাটিতে --

এবং রাস্তার ওপারে একটি কলেজ দেখতে পাচ্ছি কলেজ -টির নাম ঝাড়্গ্রাম রাজ কলেজ ।